এবং তার আশেপাশে অনেক গাছপালা রয়েছে।

এটি এইচ_ ডি_ এফ_ সি ব্যাঙ্কের একটি এ_ টি_এম .

এটি হলো দূর্গাপুজো বিসর্জনের সময় মা সরস্বতী এবং কার্তিকের একটি মূর্তি .

এটি এল_এন ট্রেডস নামে একটি দোকানের ব্যানারের ফোটো .

এবং বোঝা যাচ্ছে যে পাশে রুমও রয়েছে .

এই ফোটো টি দেখে বোঝা যাচ্ছে এটি একটি রাফটিং -এর ফোটো ।

যেখানে অনেকগুলি কাপড়ের দোকান এবং যাবতীয় অনেক দোকানপাট রয়েছে .

সেই হোমসটির একটি বড়ো ব্যলকনি রয়েছে .

এবং হোমসতে থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে.

এবং চার্চ -এর পেছনে পাহাড়ের মধ্যে স্থিত বাড়ি ঘর এবং গাছপালাগুলো দেখা যাচ্ছে।